গ্যারেজে বাইক আছে বাইকটা খুলা আছে কিছু নাই বাইকে --

অনে-এ-ক বড়-ও একটা নদী নদীরতে জল আছে জলটা-আ নীল কালার হয়ে আছে নদীটা পাথর দিয়ে বাঁধা আছে সাইড - এ।

দুটো চামচ আছে সাদা কালারের টিস্যু কাগজ আছে টেবিল আছে টেবিল আছে বাইকের চাবি আ--

কার আছে কার -এ তেল ভরছে মানুষটা কার -এ তেল ভরছে ওয়ানেট খোলা আছে।

সাইডে বাইক আছে। অনেকটি বাইক লাগানো আছে। সাইকেল আছে। রাস্তা আছে। রাস্তাতে কার চলছে। গ্যাড়ি যাছে। লোহার পোল আছে। বিল্ডিং আছে। বাড়ি আছে। দোকান আছে।